মাঠটির চারদিকে উমম অনেক গাছপালা রয়েছে এবং মাঠটির চারিদিকে অনেক বাড়িঘর রয়েছে।

এখানে একটি পার্ক -এর দৃশ্য দেখা হয়েছে যেখানে কিছু পাথরের মূর্তি দেখা যাচ্ছে।

মন্দিরটির চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে মন্দিরটির বাইরে কিছু গাছ দেখা যাচ্ছে ।